ছবিটাতে অনেক রকমের ইনডোর গেম দেখানো হয়েছে।

ছবিটাতে রাতের বেলা দেখানো হয়েছে।

বাগানে সবুজ ঘাস এ ফুলের গাছ এবং পাথারের তৈয়ারি একটি পথ রয়েছে।

ছবিটাতে দিনের বেলা দেখা হয়েছে।

এই ছবিতে একটি অফিসের রিসেপশন এলাকা দেখানো হয়েছে।

সামনে এ দুইজন লোক দাঁড়িয়ে আছে ।

বেশ কয়েকজন মানুষ যোগ-ম্যাতের উপর বিভিন্ন যোগাসন করছে।

ছবিটিতে রাতের বেলা দেখা যাইছে ।

ভবনের সামনে একটি রাস্তা এবং রাস্তায় দুই পাশে গাসপালা ফ রয়েছে।

এই সবিটিতে একটি পার্ক দেখা যাইছে।

প্রতিটা জালনালাল এবং দরজা আছে।

এই কিছু আলমারি এবং একটি টেবিল আছে।

ঘরের বাইরে একটি কালো জলের ট্রাঙ্ক রাখা আছে ছবিটিতে দিনের বেলা দেখানো হয়েছে ।

রুমটিতে একটি বড়ো জানালাও রয়েছে যা পসুর প্রকৃতির আলো ডেয় ।

চারতিতে হুন্দর করে সাজানো হয়েছে এবং আলোকসজ্জা করা হয়েছে।

পতভূমিতে কমলা সাদা এবং খবুজ রংয়ের বেলুন দিয়ে খাজানো হয়েছে।

এই সবিটিতে একটি সুইমিংপুলের গেট দেখা যাচ্ছে।

ছবিটিতে দিনের বেলা দেখা হয়েছে।

জিমটি পরিস্কার এবং ভালোরে আলোকিত।

এই ছবিটিতে দিনের দিশ বেলা দেখা যাইচ্ছে।

এই ছবিতিতে একটি লোহার গেত দেখানো হয়েছে গেতটিতে দুখান দরজান আছে।

এই ছবিটিতে একটি কলেজ -এর ক্যাম্পাস দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দিনের বেলা দেখা যাইচ্ছে ।

এই ছবিটিতে একটি সিমেন্টের যা কারখানার দৃশ্য দেখা যাচ্ছে।

ছবির পতভূমি কারখানার সাউনি এবং কাথামো দেখা যাইচ্ছে।

এই ছবিতে একটি তিন তলা ভবন দেখা যাচ্ছে।

রিসেপশন ডেক্স সিট বড়ো এবং সাদা এবং এর পিছনে দুজন কর্মচারী দাঁড়িয়ে আছে।

মন্দিরতি গাছপালার দ্বারা বেষ্টিত।

দোকানটিতে কাথের আসবাবপত্র রয়েছে এবং সাদা ইতের দেয়ালও রয়েছে।